পাইপগুলোর উপরে মোটা মতন কিছু রয়েছে। নীচে একটি লম্বা পাইপ দেখা যাচ্ছে।

একটি লাথি দেকা যাচ্ছে-এ ঘাস পাতা দেখা যাচ্ছে।